বিয়ে বাড়িতে যে কোনো রকমের বিয়ে বাড়ির জন্মদিন বাড়ির রাস্তাঘাটে আমরা দেখতে পাই ।

চাষিরা অনেক কষ্ট করে এই চাষ করে চলেছে।

কফি শপ -এ সাধারনত হুম অনেকেই গিয়ে থাকে।

ভগবান বা আল্লাহ কে হুম তারা শ্রদ্ধা জানায় ।

আমাদের একটি বৈদ্যতিক যন্ত্রর --

ব্যাংক -এ মানুষের কাজ করে জমানো টাকা-পয়সা গুলো যাতে কোন রকম ভাবে বাজে খরচা না হয়ে যায় সেই জন্য মানুষে গিয়ে ব্যাংক -এ টাকা রেখে আসে এবং বিপদে পড়লে আবার সেই ব্যাংক থেকে মানুষে টাকা তুললে তাঁরা বিপদ থেকে উদ্ধার হয়ে থাকে।

সাধারনত কোচিং সেন্টার এ মানুষে পড়াশোনা করতে যায়।

পুজোর ক্ষেএে ব্যবহার হয় এছাড়াও ফুল বা মালা দিয়ে আমরা ঘর ধর বা কোন অনুষ্ঠান বাড়িতে বিভিন্ন রকম ভাবে ডিজাইন বা ডেকোরেশন করা কাজেও ফুলের ব্যবহার করা হয়।

ব্যামাগারে মানুষে যাই তাদের শরীরের গঠন সুন্দর করার জন্য।

দুর্গা ঠাকুর দুর্গা পুজোর চারটে দিন হয় ঘুরে বিসর্জন হয়ে যা --

পুলিশ পুলিশ সাধারনত প্রশাসনকে কন্ট্রোল করে বা প্রশাসনের দায়িত্ব মেনে মানুষকে ঠিক পথে চালনা করে

আমরাও যখনি কোনো ঘর বাড়ি তৈরি করি তখন তাদের রাজমিস্ত্রিকে দেকে ঘর বাড়ি তৈরি করা হয় ।